শহরে উপকণ্ঠিত শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশ আঠারোশ অষ্টআশি সালে একটি আশ্রম এবং আঠারোশ একানব্বই সালে একটি ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। উনিশশো দুই সালে তেইশে সেপ্টেম্বর মাত্র ত্রিশ বছর বয়সে কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান। উনিশশো পাঁচ সালে উনিশে জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাত সালে তেইশে নভেম্বর কনিষ্ঠ পুত্র সৌমিন্দ্রনাথের মৃত্যু হয়। এসবের মধ্যেও উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ বিরোধী বিদেশি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। উনিশশো নয় সাল, উনিশশো সাত সালে রবীন্দ্রনাথ তার জেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালনবিদ্যা শেখার জন্য। উনিশশো সাত সালে কনিষ্ঠ জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে কৃষিবিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। ইতিমধ্যে বাংলা ও বহির্বঙ্গের রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল। উনিশশো এক সালে নৈবেদ্য ও উনিশশো ছয় সালে কেয়া কাব্যগ্রন্থর পর উনিশশো দশ সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলী প্রকাশিত হয়। কাব্যগ্রন্থ ইংরাজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমী রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। উনিশশো পনেরো সাল ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি দেয়। পরে উনিশশো উনিশ সনে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নৃশংসতার প্রতিবাদের জন্য ব্রিটিশ প্রদত্ত নাইটহুড উপাধি ত্যাগ করেন। উনিশশো একুশ সালে শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে মার্কিন কৃষি অর্থনীতিবিদ মেলারনাইট এর মহাস্ত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরো কয়েকজন শিক্ষক ও ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথ পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার উদ্দেশ্য ছিল ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ সমবায় প্রথা ধর্মগোলা স্থাপন চিকিৎসা সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। শান্তিনিকেতন ছিল মহাত্মা গান্ধীর প্রতীক ও প্র প্রতিবাদ স্বর্বস্ব সরাজ আন্দোলনের একটি বিকল্প ব্যবস্থা। উল্লেখ্য রবীন্দ্রনাথ গান্ধীর আন্দোলনে কণ্ঠাবিরোধী ছিলেন। পরবর্তীকালে দেশ ও বিদেশে একাধিক বিশেষজ্ঞ দাতা ও অন্যান্য পদাধিকারী শান্তি নিকেতনের জন্য আর্থিক ও অন্যান্য সাহায্য পাঠিয়েছিলেন। জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বেশিরভাগ উল্লেখযোগ্য পুনশ্চ, শ্যামলী ও

জীবনের এই পর্বে ধর্মীয় গোঁরামি ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্রতম প্রক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। জীবনের শেষ চার বছর ছিল তার ধারাবাহিক শারিরীক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে দুইবার অনতন্ত অসুস্থ হওয়ায় শয্যাশায়ী থাকেন তিনি। উনিশশো সাইত্রিশ সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠেছিল। কিন্তু উনিশশো চল্লিশ খ্রিষ্টাব্দে আবার অসুস্থ হয়ে পড়ায় তিনি সেরে উঠতে পারেননি। এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল। মৃত্যু চেতনকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় ও পঙক্তিমালা। মৃত্যুর সাতদিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো একচল্লিশ সালে জোরাসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ। কুথা আছি রে পটল ভাই

এই তো বসে আছি রে ভাই তো খবর কি রে ভাই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 ও তা এখনো ডাক্তার খানা যাসনি তুই না রে ভাই এখনো ডাক্তার খানা যায়নি যায়নি বলতে প্রচুর কাজ এর চাপ মানে পড়েছে তো তার জন্যে যেতে পাইনি বুঝলি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 হ্যাঁ বাড়ির সব ভালোই আছে তো আমি কি বলছিলাম তা তুই আছিস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 হ্যাঁ তো বেশ ভালো কথা তো এখন মানে কি কি করছিস সেটা বললে একটু ভালো হতো বুঝলি সেটা বলনা এখন কি করছি হ্যাঁ আমি তো এই বাড়িতে বসে করছি খেলা ধুলা করছি football খেলছি আর কি করবো বল আর আমাদের তো কোনো কাজ তাজ নেই না তার জন্য বাড়িতে বসে আছি তুই কাজ এ যাসনি না এখন তো পড়া সোনা বাদ দিয়ে তো এখন তো পরীক্ষাটা হয়ে গেলো নিয়ে ধরে এখন বাড়িতেই বসে আছি তা কাজ তাজ কিনা এখন এই বসেই আছি ধর একরকম তুই খাওয়া দাওয়া করলি এখন আ খাওয়া দাওয়া তো একবার করেছি সকাল বেলায় মানে সেই সকাল এ চা মুড়ি খেয়েছি এখন এখন আপাতত কিছু খাইনি তো তুই খাবার খেলি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 সেই ভিজা ভাত ছিল না ওটাই খেলাম আমি খানিক ও তো বেশ ভালো এখন college টলেয যাস না যাসনা হ্যাঁ college তো গিয়েছিলাম সেদিন তো পরীক্ষা দিতে গিয়েছিলাম রে ভাই তুই যাসনি তো তোকে তো দিখায় পেলাম না রে সেদিনকে হ্যাঁ তো সেদিন কে মানে class এ কি হয়েছিল যদি একটুকু বলতিস তো বেশ ভালোই হতো বুঝলি আমার তো কি কিন্তু যাওয়ায় হয়নি মানে সেদিন কে একটু কাজ পড়েগেছিলো বুঝলি তার জন্য যেতেই পাইনি

তার জন্য দেখছি তো তু তো ফাঁকা ফাঁকা দিনটা তো বেকার ফাঁকাই পরে আছি দেখছি বিশ্বজিৎ টা আবার কয় তা দেখতেই পেয়েনা ওকে হ্যাঁ আলু ভাই আর বলিস না আলু মানে কি বলতো মানে এতটাই কাজ এর চাপ মানে সেদিন, মানে পড়ে গেছিলো তার জন্য সেদিন যাওয়ায় হয়নি আর সেদিন তো মানে যাই যাই note দিয়েছিলো আমার তো কিছুই নেওয়া হয়নি তার জন্য তুই তো গিয়েছিলিস তো তুই যেটা মানে লিখেছিলিস সেটা যদি আমাকে দিতিস তো একটু ভালো হতো বুঝলি হ্যাঁ আমার কাছে তো আছে তা তোকে আমি whatsapp এ দিয়ে দেব হ্যাঁ

হ্যাঁ ওটাই ওটাই দেখছি হ্যা ভালো হবে মানে আমি যেহুতু যায়নি তো তুই গিয়েছিলিস তো সেদিন কে মানে কি মানে college এ কি কি হয়েছিল বলতো

ও routine দিয়েছে মানে পরীক্ষাটা মানে তোর এই মাসেই হবে না পরের মাসে হবে না না এই মাসের দশ তারিখ রে ভাই পরীক্ষা হবে মানে আমাদের college এ দুটো হবে আর অন্যদের college এ দুটো হবে চারটে পরীক্ষা ও তাহলে পরীক্ষা মানে চারটা পরীক্ষা তাহলে এখনি হবে নাকি হ্যাঁ দশ তারিখ থেকে শুরু হবে রে ভাই ও তো আমি জানতাম, না তো মানে এইদিকে তো কাজ এ লেগেই মানে এতটা চাপ পরে গেছে তার জন্যমানে ওই college এ যেতে পাইনি তো মানে আমাদের college এই দুটো দুটো হজরাত মানে others যে college গুলো আছে ঐগুলোতে দুটো হবে নাকি

হ্যাঁ পড়াশোনা ভালো করে করছি বলতে সেরকম পড়াশোনা করিনা তবে রাতে যেটুকু time পাই সেইটুকুনি পড়াশোনা করি তো সেইরকম তো আমার কাছে টো note নেই তারজন্যে তো রাত্রে বেলায় একটু অসুবিধা হয়

হ্যাঁ আজ তো মানে কি বলবো আর মানে ওই দিকে তো যা যাওযাই হচ্ছে না মানে এতটা কাজ এর চাপ লেগে গেছে মানে যেতেই পারছি না বুঝলি তো আর তুই মানে তু কি college যাবি না মানে আজই তোর মানে গেলি তো routine টুটিং তো সব নিয়ে চলে এসেছিস তো তু আর যাবিনা college না না আমি তো এখন আর যাবোনা রে পড়া সোনা তো করতে হবে রে সামনে তো পরীক্ষা তার জন্যে আমি ঘরে এখন পড়তে বসছি আ বা বাইরে হয়না কোথাও আর তোদের ধান ধান পোতা হইলো হ্যাঁ ধান পোতা মোটা মতি তো চাষ পুরো হয়ে গেল্ছে তবে আর একটা বাকি আছে মানে ওটা পুঁতে দিলে মানে আমার পুরো কাজ complete হয়ে যাবে তারপরে ধর আমি পড়তে বসে যাবো আজ বাড়িতে আমি বলে দিয়েছি যে আমি পরীক্ষা আছে সামনে তো এখন এতটা কাজ এর চাপ দিলে আমাকে মানে হবেনা মানে আমি আর কাজ করতে পারবোনা মানে এখন পরীক্ষা যেহুতু তো আমাকে পড়াশোনা টা করতে হবে তার জন্য আমি বললাম যে college তো আমি যেতাম তো তুই তো বলছিস আমি এখন আর যাবোনা তো কি করা যাই দেখি ও তাহলে তুই আমার কাছকে চলে আসিস নিয়ে আমার কাছ থেকে note কটা আর routine কটা নিয়ে চলে যাস রে হ্যাঁ তুই ঠিকই বলেছিস তো মানে আমি যাবো নিয়ে তোর কাছ থেকে ruting টা note কটা নিয়ে চলে আসবো আর কিংবা তুই আমাকে whatsapp করে দিলে একটুকু ভালো হতো বুজলি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 হ্যাঁ ওটাই ওটাই ওটাই সবচেয়ে বেশ ভালো হবে বুঝলি তো ঠিক আছে মানে সময় পেলে উম সন্ধ্যা বেলা করে তোর কাছকে যাবো হ্যাঁ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 হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় তোকে আমি একটা phone করে নেবো phone করে নেবো তারপরে আমি যাবো বুঝলি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

আ tuition গিয়েছিলাম বলতে তোর গিয়েছি মানে আজকে তোর tuition ছিলোনা তার জন্য যায়নি মানে কালকে গিয়েছিলাম তো কালকে tuition এ দিয়েছে note দিয়েছে তা ঐগুলা বলছে এখন এটা এইটার পরে এইটা আস্তে পারে বলে note দিয়েছে তা আমাকে দিস কেন তা আমি তো কাল tuition গীয়ানি আমার তো ঘরে চাপ ছিল অনেক কাজ এর তারজন্য আমার যাওয়া হয়নি তা আমাকে note কোটা দিয়ে দিস কেন তা হ্যাঁ ওটা তো অবশ্যয় দিবো মানে আমি আমি যেহুতু যখন যাবো না তখন আমি এই খান থেকেই নিয়ে যাবো বুজলি তাহলে তুই একসঙ্গে হয়ে যাবে তুই যেই কটা college এর জন্যে note কটা দিয়েছে সেই কটা আমাকে তুই দিয়ে দিবি আর আমাকে tuition এ যে note কোটা দিয়েছে সেগুলো তোকে দিয়ে দিবো হ্যা ঐটাই ভালো হবে রে ভাই হ্যা তো আর কি বলছিলাম মানে আমাদের school এ যেই দুটো পরীক্ষা হবে ঠিকআছে ওই দুটো পরীক্ষা দিয়ে ধরে অন্য school এ ধরে পরীক্ষা হবে আর দুটো তা school দুটোর নাম জানিস তুই হ্যাঁ ঐটা তো মল্লারপুর school চিনিস তো মল্লারপুর হ্যাঁ হ্যাঁ গিয়েছি গিয়েছি হ্যাঁ ওই school এ দুটো পরীক্ষা হবে ওখানে হবে ভূগোল তা আর ইতিহাস তা হবে ওখানে হ্যাঁ হ্যাঁ মল্লারপুর এর college টা তুই মানে গিয়ে কোনোদিন ঘুরেছিস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

হ্যাঁ ওটাই আমি ভাবছিলাম মানে তখন পরবর্তী আমি তো মানে গিয়েছিলাম বলতে ধরে একবার গিয়েছিলাম কিন্তু তেমন টা ঘুরতে পাইনি বুজলি তো এবার মানে পরীক্ষা দিতে আমি ভাবছি যে খানিকটা ঘুরেই আসবো বুঝলি মানে ভালো মতো চিনি না পরীক্ষা দিতে গিয়ে একসঙ্গে থাকবো তোতে আমতে আমি খানিক ঘুরে মানে ঐদিকটা ভালো করে দেখে নেবো হ্যাঁ ওটা ওটা তো ঘুরতেই হবে রে এখন যদি যে সব দেখবার মতো জিনিস আছে মলারপুর এ হ্যাঁ ওটা ওটা ওটাই তো আমি কি বলছিলাম মানে যেদিন আমরা পরীক্ষা দিতে যাবো বুঝলি সেদিন মানে শুকালো করে গেলেই ভালো হয় বুঝলি তাহলে ঘুরতে পাবো others তো যেখানে পরীক্ষা আমরা দেব সেই hall তাও আমাদের খোজা হয়ে যাবো হ্যাঁ ওটা তো সকাল সাত টার সময় বেরোতে হবে রে এগারো টা থেকে পরীক্ষা তো জানিস তো মল্লারপুর এর রাস্তাতে কি রকম jam হয় সব গাড়ি ফাঁড়ির তারজন্যে খানিক শুকালো বেরোবো হ্যাঁ হ্যাঁ ওটা ওটা তো আমি ও শুনেছি মানে এখন আবা মল্লারপুর এর যে bus ও মানে অত জাতা জাত করছে না তবে যেহুতু তো যাই পাবো ধর তোর এমনিতে ধরে bus না পেলে তো এবার খুব সমস্যা হয়ে যাবে তো

হ্যাঁ bike এ গেলে তো ভালো হতো কিন্তু তেল তেল তা তো অনেকটাই লেগেই যাবে তারজন্য বুঝলা আমরা তা মুনে করছি টোটো তেই যাবো কুড়ি টাকা করি বুঝলি তো হ্যাঁ ঠিকই আছে মানে ওটাই ওটাই সবচেয়ে ভালো হবে বুঝলি টোটো তুই একটু যখন বলছিস টোটো তে টোটো ভাড়া করবি তো ঠিকআছে এবার টোটো ভাড়া করলে তাহলে আমাকে ও মানে ঐসাথে নিয়ে নিবি বুঝলি তাহলে আমি আর ই দিক থেকি এক এক bike এ গেলে ভালো লাগবেনা সবাই মিলি যদি একসাথে যাই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 হ্যাঁ সবাই তো একসাথে যাবে রে টোটো তে সব enjoy করতে করতে আর তুই ভাবছিস motor cycle যাবো কিন্তু motor cycle তুই যাসনা এই motor cycle যা এখন তেলের দাম রে ভাই

সেটাই ভালো হবে মানে সবাই মেলে যদি একসঙ্গে যাই তো তো আলাদা ব্যাপার মানে তোর আলাদা রকম মানে fill থাকবে হাঁ ওটাই মানে যদি একসঙ্গে যাই না একসঙ্গে কত enjoy হবে বলতো বুজলি তো

হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হবে তবে একসঙ্গে সবাই গেলে মনে কত আনন্দ করতে করতে যাবো বলতো আর রাস্তা টা বেশ দূরেরই

হ্যাঁ ওটাই মানে আসা জুয়া ধরলেই তোর পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ তো খুব ভালোই মানে ধর এই গেলাম ধরে এই খান থেকে ধরে আমরা সাত তার সময় ধরে বেরিয়ে গেলাম সাতটায় সময় বেরিয়ে গেলে ধরে টোটো তে যেতে না যেতেই ধরে আতটা সাড়ে আটটা লেগে যাবে তাই ঘন্টা খানিক তো লাগবেই হ্যাঁ ঘন্টা খানিক লেগিজাবে এখন তো তে jam রে রাস্তাতে সেইদিন গিয়েছিলাম তোর সকালবেলায় তা বিশাল jam এই সকাল ছয় তার সময় বের বের হয়েছিলামই রাস্তাতে মল্লার পুর টা ঢুকতেই একবারে বারো তা বেজে গেছিলো এতো jam এ

ও তুই মানেবলতে চাষ জি এতটাই jam লেগে যায় তাহলে তো শুকালো করে বইয়েই যাওয়া উচিত তার কারণ দেখ ও তুই বলছিস এতটাই জ্যাম লাগে তো আমরা যদি জ্যাম এ পরে যাই তাহলে আমরা যাবো কি করে তো তাহলে আমাদের প্রচুর late হয়ে যাবে তো ও সেটাই তো বলছি তারজন্নই শুকালো করে বেরোবো হ্যাঁ ওটাই ভালো হবে কারণ দেখ by chance ধরে যদি জ্যাম লেগে গেলো টোটো তে তখন তো ততটা যেতে বহুত time লেগে যাবে তো আমরা ভাবছিলাম যে দেখ তুই সাত তার সময় না বেরোলে ভালো হতো

হ্যাঁ তো মানে যখন তুই বেরোটিস ঠিকআছে তো বেরোবার আগেই আমাকে কিন্তু একটা call করে নিবি কারণ দেখ তোদের ওই পাড়াতে বাড়ি পারাটা ওই পাড়া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 তখন জায়গা না পেলে অসুবিধা হয়ে যাবে দেখ কতটা রাস্তা যাবো হ্যাঁ ওটাই যদি পরীক্ষাতে fail হয়ে যাই না তাহলে বিশাল ব্যাপার হয়ে যাবে আর আমরা তো college এই থাকতে পারবো না fail হয়ে গেলে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 ওখানে গেলে প্রথম দিন ই তো মানে কি বলবো এইরকম এইরকমই কেটে যাবে মানে এতটা বেশ আমি কি বলবো ভিতরে তো আমি ঢুকিনি আমি এতটা জানিনা মল্লারপুর এ college তা কেমন

মানে কি বল তো জানিস তুই বুঝতে পারছিস তুই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বল বল হ্যাঁ বলছি ওখানে একবার আমরা fail হয়ে গেলে আর বসতে পাবনা হ্যাঁ ওটা তো অবশ্যয় এবার তুই যেরকম বলছিস যে ওখানে বহুত ছাত্র ছাত্রী আছে তো ঐখান কার ছাত্র ছাত্রী রা ওখানেই পরীক্ষা দিবে না ওরা অন্য জায়গায় পরীক্ষা দেবে না না ওরা আমাদের কলেজে রে ভাই ও আমি ওটাই বলছিলাম এবার দেখ োর যদি ওখানেই পরীক্ষা দেয় তাহলে তো মানে প্রচুর সমস্যা হয়ে যাবে ওদের ওখানে তো অনেক ছাত্র ছাত্রীরা ঠিকআছে তো আবার আমাদের তো college থেকে আরো যাবে তো প্রচুর ভিড় ভাট্টা হয়ে যাবে তো হ্যাঁ তার জন্যই তো ওদের college আমরা দেব আমাদের college ওরা দেবে ওটাই তো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 ওই তো নেকদারুল এর টোটো আছে টোটো তাই যাবো ও তো নেকদারুল এর টোটো বেশ ভালোই আমি ও সুনেছি যে ওই driver তা ভালো অনেকটা রাস্তা যাবো তো তো একটু জেনে শুনেই driver টা নিয়ে যেতে হইবে বুঝলি কারণ দেখ অতটা জ্যাম রাস্তা যদি নতুন driver নিয়ে গেলে তখন আবার ওখানে যদি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 হ্যা হ্যা তার জন্য তো ভালো তুতো করেছিলি উতো ওই দশ দিন হলো পূর্ণ হ্যা তো বেশ ভালোই তাহলে তো ওতে charge servis ও বেশ ভালোই দিবে মানে যেহেতু যাবো আর আসবো মানে দুই time এ দেখতে হবে হ্যা ঐতো তার লেগিত তো টুপিটা খুলে নতুন টুপিটা খুলে ভালো করলাম একদম একদম ভালোই করেছিস বুজলি ওটাই মানে ভালো যদি দেখ charge service এর problem দোহাই অন্যান toto তে যেতে যেতে charge শেষ হয়ে গেলো তাহলে তো আর যাওয়াই হবেনা হ্যা তারজন্য ওকেই করলাম রে ভাই তা তুই ভাবছিস পরীক্ষার দিনে কি পড়বি রে আমি ভাবছি এই পরীক্ষা দিয়েই ধর পরীক্ষাটা শেষ হইয়া গেলো তখন তো আর বসে থাকবোনা তো আমি ভাবছিলাম কিছু একটা কাজ করবো ও তা তুই কি কাজ কোরবিস তা তুই ভেবেছিস না আবার business করবি না ভাবছি বলতে আমার একটা কাকার ছেলে টাইসসে কাজ করে ঠিক আছে তো আমি ধর কদিন যাবো বসে থাকে তো মানে কি বলবো বসে থেকে তো আর লাভ নেই যেহেতু আমার হাত খরচ একটু দরকার তখন এই দিকে টাইসএ ভাবছি যাবো যত দিন college টার result না আসছে হ্যা ওটাই আমি তো ভাবলাম একটা সেই test পরীক্ষা হয়না প্রাইমারি school এ হয়না ওটা তেই আমি exam দেব আর হ্যা ওটাই সবথেকে বেশ ভালো হবে তোর এই দিকে colledge টার পরীক্ষা শেষ হয়ে গেল তো others বসে থেকে লাভ নেই না না তারজন্য তো ভাবছি এই পরীক্ষা টা দিবো নিয়ে দেখবো কি হচ্ছে pass না pass করলে আবার দেখবো বুজলিস ভাই তোর কাছে কি অনেক ছেলে পিলে আছে তুই একটু এই দিকে সরে আই হ্যা বল বল শুনতে পাচ্ছি বল

হ্যা বল বল আর আসছে হ্যা তুই যদি খানিক নিচে বা এইদিকে সরে আসিস তাহলে তো ভালো হয় তো তুই যে এখানে বসে আছিস ওই খান থেকে তুই খানিক সরে আই ঠিকাছে ঠিকাছে আমি চলে এসেছি

হ্যা হ্যা শুনতে পাচ্ছি বল বল বলছি তুই যে football খেলতিস তো football খেলা টা কি হলো রে ভাই আর বলেন না football খেলতে গিয়ে আমার একবার হাতে লেগে গেছিলো বা ভেঙে গেছিলো তার জন্য আমি আর যাই না হাসপাতাল গিয়ে বহুত ঘুরে ঘুরির করার পর হাতটা আমার ঠিক হয়েছে তার জন্য ধর আর football খেলি না মানে ঘর থাকে আর খেলতে দেয় না বুঝেলি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

হ্যা তারজন্য তোর না খেলাটাই ভালো তা তোর হাতটা কেমন আছে রে এখন এখন তোর মোটা মুটি বেশ ভালই আছে বুজলি অটো অসুবিধা হয়না যেহেতু যখন football খেলতে গিয়েও যখন হাতটা ভেঙে তখন আমার প্রচুর পরিমানে খুব কষ্ট হয়েছিল তার জন্য আমি ভেবে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 হ্যা ওটা না খেলায় ভালো একবার যদি লেগে যাই না লাগা জায়গাটায় লাগবে বুজলি তো তার জন্য ওটা তুই খেলিস না তা তুই ভালোই কর করিস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 হ্যা ওটা তো একটা মাস্টারি চাকরি ওইটাতে যদি পাশ হয়ে যাস তাহলে আর যদি তোর টাকা পয়সা থাকে তাহেল তোর তো হয়ে যাবে রে

ওটা তোর online এ form বা exam দিতে হয় যেমন মোল্লারপুরে মানে kolkata burdwaman এ sit পরে রে অনেকের ও ওটা কবে থেকে চালু হলো রে আমি জানতাম না রে তা তুই বলিস তা ভালোই হলো রে তুই কি মানে জমা দিয়েছিস হ্যা আমি তো online এ from টা fill up করলাম কালকে তুই করবি নাকি তাহলে

ইয়ে মানে পরীক্ষাটা এখানে কোনো কাজ করে তখন যদি বা কিছু হওয়া যেতে পারে হ্যা বেকার বসে আছি হ্যা বেকার বসে আছি পরীক্ষাটা দিয়া আসি রে যদি পরীক্ষা তে pass হইয়া যাই না তাহলে তো ভালোই আরো আর যদি না pass হয় তখন তো পরে দেখাই যাবে এখনো তো সময় আছে রে তখন চেষ্টা করবো আরো ভালো পরোক্ষ দেওয়ার হ্যা হ্যা হ্যা ওটা তো অবসসই আবার দেখ তুই এবার ধরে এখন যদি পরীক্ষা টা দিয়ে রাখিস তো তুই যখন আসবে পরিক্ষার হল টা পড়ে গেল burdwaman এ ঠিক আছে তো burdwaman এ পরোক্ষটা দিয়ে এলি ওখানে জাতি pass হয়ে যাস ধরে তোর এদিকতার তে পুরো life set হয়ে যাবে হ্যা তার জন্য তো বলছি from টা আমি তারজন্য আমি অনেক ভাবছিলাম দেখি পরীক্ষা তে জতি pass হয়ে যাই তো মভালোই হবে তাহলে তারজন্য আমি from টা fill up করলাম আমি বুজলি তো আর বসে আছি বাড়িতে কি করবো বল এখন তো আর কোনো কাজ তাজ নাই তাই from তা fill up করলাম আমি হ্যা তা তুই ভালোই করেছিস তা তুই যখন করেছিস তখন যদি আমাকে বোলটিস আমিও করে নিতাম তো এখন হচ্ছে কি না হচ্ছে সেটা যদি আমাকে বোলটিস তাহলে আমি করে আসতাম বুজলি

পঁচিশ তারিখ চালু হয়েছে পনেরো তারিখ last date রে ভাই তুই তারতারি করে নিস রে আজ তো ধরলে এত তারিখ হওয়ার গেলো হ্যা সেটাও করে নেবো তো তা সামনে তও পরীক্ষা তো এর মধ্যে একটা time দেখে যেতে হবে তা তুই আমার সাথে গেলে একটু ভালো হতো তুই কোন দোকানে করেছিস বা যদি দোকান তাই আমাকে বোলটিস একটু তাহলে একটু ভালো হতো তা তুই হরিচরণের দোকান চিনিস তো তিনমাথায় কার দোকান বললি

হ্যাঁ হ্যাঁ হরিচরণ দা কে ওকে কেন চিনবো না ওর দোকান এ করেছিস নাকি হ্যাঁ ওর দোকান এই করেছি ওর দোকান এই সবাই করছে form fillup টা হ্যাঁ তো হরিচরণের দোকান যাবো তো আমিও বলবো একটা online form তা fill up করতাম তো আমাকে একটা online form বার করে দেয় fillup করে তাহলে ওটা জমা দিতে হবে ঐখানেই না অন্যনা জায়গায় দিতে হবে